পিছনে অনেকগুলো কালারিং আর্ট পেপার ও আছে সেগুলো সারিবদ্ধভাবে রাখাও আছে।

অনেক ধার এবং নিচে শ্যাওলা পড়ে গেছে পাশে একটা চেয়ার রাখা আছ--